এটি একটি শোরুম এখানে হোন্ডা শোরুম দেখা যাচ্ছে এবং এখানে বেশ কিছু --

সামনে বেশ কিছু লোক চলাফেরা করছে এবং আরো দেখতে পাচ্ছি রাস্তায় একটি সাইকেল যাচ্ছে।

আর রয়েছে এবং মেঝেটা সবুজ কালার এর দেখা যাছ--

একটি সেলুন যেখানে দেখা যাচ্ছে সেলুন -টি সুন্দর করে সাজানো রয়েছে এবং দেখা যাচ্ছে। একজন লোক চেয়ার -এ বসে রয়েছে আর একজন তার দাড়ি চামাচ্ছে।

কেরি পার্ক যেখানে দেখা যাচ্ছে বড় বড় স্লিপ এবং সুইমিং পুল এবং চারিদিকে --

একটি রোড যার সামনের দুটি মুদিখানা দোকান এবং এমনি দোকান তাছাড়া দেখা যাচ্ছে সামনে একটি বাইক এবং স্কুটি -তে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে এবং বাইরে একটি দোকানের --

মানুষ তার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেএবং দেখা যাচ্ছে চারিদিকে অনেক গাছপালাএবং কিছু দূরে দেখা যাচ্ছে কিছু বাড়ি ঘরও রয়েছে ।